ছবিটাতে দেখা যাচ্ছে কলকাতার একটি জনবহুল রাস্তা। যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিশিষ্ট যানবহন এর মধ্যে একটি .হলুদ ট্যাগ ।

ছবিতে একটি হাতিকে দেখা যাচ্ছে। যেখানে বেশ কিছু লোকজন গঙ্গার জলে হাতিটিকে স্নান করাচ্ছে-এ।

এখানে আমরা বিল্ডিং এর নীচে থাকা একটি কার পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু গাড়িও পার্ক করা রয়েছে।

ছবিতে একটি জলাশয়ের মধ্যে দুটি মহিষকে দেখা যাচ্ছে।

স্লিপার -এর ব্যবস্থা রয়েছে | এবং কয়ই দুটি বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে খেলাধুলায় তারা ব্যস্ত।